দুজন মহিলা আছে দুজনেই মাস্ক পড়ে আছে। একটি টেবিল আছে তিনটি চেয়ার আছে । একটি সেনিটাইজার আছে টেবিল টির রং সাদা এব এবং কালো একটি জানলা আছে যেটি কাচের ।

একটি বালুচর তিন চারটি মানুষ আছে দুটো টোটো আছে নিচে বেশ কিছু দোকান আছে সামনে রাস্তা আছে।